ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা ব্লেন্ডার 259 এর জন্য হার্ডওয়্যার বিশিষ্টতা এবং প্রয়োজনীয়তা দেখব
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
প্রথমে আমরা দেখব যে ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইট হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলে
আপনার ইন্টারনেট ব্রাউজার খুলুন
আমি ফায়ারফক্স 309 ব্যবহার করছি
এড্রেস বারে wwwblenderorg লিখুন এবং Enter টিপুন
এটি অফিসিয়াল ব্লেন্ডার ওয়েবসাইটে নিয়ে যাবে
প্রদর্শনে সুবিধার জন্য সিস্টেম রিক্বারমেন্ট পৃষ্টা ইতিমধ্যে লোড করে রেখেছি
ব্লেন্ডার বিনামূল্য এবং ওপেন সোর্স
ব্লেন্ডার 259 প্রায় সব অপারেটিং সিস্টেমে কাজ করে
এই টিউটোরিয়ালের জন্য আমি উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
ব্লেন্ডারের বিভিন্ন অংশ কম্পিউটার হার্ডওয়্যারের বিভিন্ন টুকরোর উপর নির্ভরশীল
দ্রুত সিপিইউ এবং অধিক রাম প্রতিপাদনের গতি বৃদ্ধিতে সহায়তা করে
যখন ব্লেন্ডার ইন্টারফেস ভিউপোর্টস এবং রিয়ল টাইম ইঞ্জিনের গতি গ্রাফিক্স কার্ডের গতি দ্বারা প্রভাবিত হয়
বড় ভিডিও ফাইলের সঙ্গে কাজের সময় দ্রুত এবং বড় হার্ড ড্রাইভও কাজের গতি বাড়াতে পারে
যেমনকি আপনি দেখতে পারেন ব্লেন্ডার সংস্থা ব্যবহারের তিন ভাগের জন্য হার্ডওয়্যার বিশিষ্টতা দেখায়
নূন্যতম ভাল এবং উত্পাদন স্তর

নিশ্চিত করতে যে আপনি একটি নির্দিষ্ট স্তরের সাথে জুড়ছেন আপনাকে সিস্টেম কনফিগার যাচাই করা দরকার
আপনার ব্রাউজার উইন্ডো মিনিমাইজ করুন
কন্ট্রোল পানেল এ যান
এখানে সিস্টেম আইকনে ডাবল ক্লিক করুন
সুতরাং আপনি এখানে মেশিনের বর্তমান বিশিষ্টতা দেখতে পারেন এবং ব্লেন্ডার সংস্থা দ্বারা প্রস্তাবের সাথে তুলনা করতে পারেন
অধিকতর উইন্ডোজ অপারেটিং সিস্টেম 32 বিট নয়তো 64 বিট হয়
আমি 32 বিট উইন্ডোজ ব্যবহার করছি
32 বিট এবং 64 বিট সিপিইউ এর তথ্য পরিচালনের উপায় তৈরী করে
উইন্ডোসের 64 বিট সংস্করণ 32 বিট সিস্টেমের তুলনায় অধিক কার্যকরভাবে বড় মাত্রায় রাম পরিচালন করে
এবং আপনি যদি ব্লেন্ডারের জন্য নতুন কম্পিউটারে বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে ডব্লুউ
ব্লেন্ডার গুরু
কম থে আল্টিমেট গাইড টো বাইং a কম্পিউটের ফোর ব্লেন্ডার এ এই নিবন্ধটি দেখা একটি ভালো উপায় হবে
এই সহায়িকা আপনাকে অপারেটিং সিস্টেম সিপিইউ রাম গ্রাফিক্স কার্ড কেস এবং হার্ড ড্রাইভ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়
ব্লেন্ডারের হার্ডওয়্যার প্রয়োজনীয়তার টিউটোরিয়ালটি শেষ করছি
এই প্রকল্পটি ভারত সরকারের মাহর্দ এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত
এই সম্বন্ধে আরও তথ্য oscariitbacআইএন এবং spoken tutorialorgnmeict ইন্ট্রো ওয়েবসাইটে উপলব্ধ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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি